অনেকগুলি শোল শিঙি এবং বোয়াল মাছ রয়েছে মাছগুলি জ্যান্ত খুব সুস্বা্দু মাছ ।

রং করা রয়েছে এবং বাইরে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে এবং লোকজন রয়েছে ।